এখানে একটি গ্লাস -ও দেখতে পাচ্ছি।

এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে।

ছামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে।

এইখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

ছবিটির সাইটে কিছু বাইক রাখা রয়েছে।